যারজন্য কি হয়েছিল সন্ধ্যেবেলার পাহাড়ের গায়ে যে ছোট ছোট আলোগুলো জ্বলে গ্রামের বাড়িগুলোতে সেইটাও আমরা পুরো clearly দেখতে পেয়েছি একদম শুনেই ভালো লাগছে রে দারুণ! দারুণ!

তোরা রামধুরা থেকে গেছিলিস ওই পারে নাকি আরও অন্য কোন জায়গায় গেছিলিস? না আমরা প্রথমে দার্জিলিং গেছিলাম দার্জিলিং এ আমরা দুটো জায়গায় ছিলাম একটা হচ্ছে গোপালধারা

ওটাও ভীষণ সুন্দর ওটা একদম মানে ওখানেও যে home stay টা মানে এইসব পাহাড়ি জায়গায় তো home stay বেশি হোটেলের থেকে

তো ওখানেও ভীষণ সুন্দর experience ছিল আর

comfort যতটা সম্ভব যা যা tourist দের প্রয়োজন সবটা ওরা মানে যোগান দেওয়ার চেষ্টা করে আর কি তো বুঝতে পেরেছি। একটা কথা বল তোরা তো গেছিলি পুজোর আগে ওই সময়টা কি

না আমরা যে সময়টাতে গেছি তখন একদম সবুজ পাতা ছিল চা বাগানে

বর্ষার সময় generally ভালো হয় মানে বর্ষার সময় গেলে ওই

সবুজ ব্যাপারটা আরও ভালো করে দেখা যায় আর কি কিন্তু বর্ষার সময় আরও জোঁক থাকে না পাহাড়ি জায়গায়? হ্যাঁ জোঁকটা জোঁকের একটা ভয় থাকেই। জোঁকের ভয় থাকে তারপরে তোর মানে আমম Landslide ভয় থাকে

পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য দেখা যায় বর্ষাকালে নিশ্চয়ই নিশ্চয়ই বর্ষা infact সব জায়গায়ই খুব সুন্দর লাগে কারণ

ভাবতেও পারছি না আমি জানিস কোনদিনও বর্ষায় পাহাড় যাইনি। মানে শীতে গেছি বরফ দেখেছি গরমে গেছি যখন আকালিম্পঙে তো যখন আমরা নামছিলাম তখন তো অ এতো গরম ছিল যে সোয়েটার পরতে হচ্ছিল না কালিম্পঙটা একেবারে একদম সমতলের

হ্যাঁ আমরা একদম দার্জিলিং proper এ গিয়ে থাকিনি আমরা ওই গোপালধারায় ছিলাম ওখান থেকে আমরা আর একটা জায়গায় গেছিলাম যেটার নাম হচ্ছে জোরপোখরি সেখানে আমরা দুরাত ছিলাম। ওইগুলো সব দার্জিলিং এর দিকেই এই দুটো জায়গাই তারপর আমরা জোরপোখরি থেকে কালিম্পঙের দিকে গেছি কালিম্পং গিয়ে আমরা রামধুরাতে ছিলাম দুরাত। তোরা কি শিলিগুড়ি থেকে একদম একটা গাড়ি করে নিয়েছিলিস তাই তো? ওই গাড়ি করেই পুরো সব জায়গা ঘুরেছিলিস একটাই ছিল নাকি সব জায়গায় জায়গায় আলাদা আলাদা গাড়ি নিয়েছিলি? আমরা একদম কোলকাতা থেকে গাড়িটা বুক করেই গেছিলাম। যে আমাদের যিনি আমাদের এই home stay গুলর arrange করে দিয়েছিলেন book করে দিয়েছিলেন উনিই গাড়িটা book করে দিয়েছিলেন

ওনার সাথে আমরা এখানে phone এ কথা বলে সবটা book করে নিয়েছিলাম উনি নিজেই ছিলেন নিউজলপাইগুড়ি স্টেশন এ গাড়ি নিয়ে

ততদিন উনি কি ছিলেন নাকি উনি just তোদেরকে গাড়িতে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে অ না উনি নিজেই ছিলেন আমাদের সাথে কারণ ওনার নিজেরই গাড়ি ওনার নিজেরই সবকিছু তো উনিই ছিলেন এবং উনি এতোই ভালো আমাদের গোটা tour টাতে উনি এতো ভালো ভাবে guide করেছেন সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছেন এতো ভালোভাবে যে হয়েছে সেটা মানে যে কি বলব রিয়া তোকে আমি ওনার নাম্বারটা দিয়ে দেব তুই আবার কখনও গেলে ওনার সাথে একবার যোগাযোগ করিস

হয়তো উনি তোকে খুব ভালভাবে guide করে দিতে

নিশ্চয়ই আমাকে please একবার ওই ওনার নাম্বারটা

ছুটি পেলেই তো আমরা North Bengal এর দিকেই দৌড়াই

একদম ওনার number টা দিয়ে দেব উনি গাড়ি হোটেল home stay সব কিছুই ব্যবস্থা করে দিতে পারবেন উনি মানুষ হিসেবেও খুবই ভালো

একদম খুব ভালো লাগল রে তোর সাথে কথা বলে একদিন দেখা করব হ্যাঁ হ্যাঁরে আর বেড়ানো নিয়ে আরও অনেক গল্প করা যাবে দেখা হলে একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই চল ঠিক আছে আজকে রাখছি তাহলে

হ্যাঁ madam আমি lifecare থেকে বলছিলাম, আপনি কি

আহ madam আপনার আহ যে operation টা হওয়ার কথা আছে না দু'দিন পর সেটার জন্য madam আপনার, আপনার ওই medical আহ treatment এর history টা আমাদের লাগবে একটু। আপনি কি দিতে পারবেন? আহ হ্যাঁ ট্রি~ treatment history বলতে আপনি কী কী কী চাইছেন? আহ দেখুন আপনার এর আগে যা যা treatment হয়েছে সেই history গুলো আমাদের লাগবে, সেগুলো কোনো মানে যদি কোনো prescription থেকে থাকে বা doctor prescribe কিছু থেকে থাকে সেই details গুলো আমাদের লাগবে madam আপনার আহ operation টা আহ করার জন্য,

আহ হ্যাঁ মানে আ দেখুন অনেক কিছুই তো হয়েছে যেমন আহ আহ আহ আমি বা মম।

মানে details সমস্ত কিছু ছোটো বড়ো সব কিছু বলতে হবে?

আহ না madam দেখুন সব অ্যাঁ actually কী ma'am যেকোনো operation ই critical হয় কারন কী সেটা operation হচ্ছে right? তো সেটা সবসময় সাবধানতার সাথে করতে হয় আমাদের সবকিছু মাথায় রেখে doctor সেটা আহ operation করেন right? তো সেগুলো মাথায় রাখতে হয় যে patient এর আহ কী কী history আছে treatment এর, আগে কী কী treatment হয়েছে। তো সেই অনুযায়ী একটা আহ ডাক্তার সেরকমভাবে operate করেন madam।

কিন্তু আমাকে তো আগে বলেনি থালে তো আমি না করতাম। না না madam আপনি ভয় পাবেননা সেরকম critical উম আহ in the sense কী

তো বলছেন, আপনি ভয় দেখাচ্ছেন আর বলছেন ভয় পাবেন না। না না ma'am আমি সেই অর্থে বলতে চাইনি, দেখুন আপনি ভয় পাবেন না জিনিসটা হচ্ছে কী আমরা সব details check করে doctor কে আমরা যখন সেগুলো আপনার treatment history টা পাঠাবো উনি check করবেন details, সেই অনুযায়ী উনি আহ আগে থেকে আপনার কোনো যদি medication এর দরকার হয় সেগুলো উনি আপনাকে provide করবেন, আর সেই অনুযায়ী উনি operation টা করবেন। যদি মনে হয় যে আপনি এই মুহূর্তে operation এর জন্য আহ আপনার body আহ ready নয় তো উনি হয়তো operation টা পিছিয়ে দিতে পারেন, সেই জিনিসগুলো ma'am বলতে চাইছিলাম। এটা critical মানে আপনার কোনো ভয় নেই ma'am এটাতে কিছু problem হবেনা আপনার।

আরে না না madam একদমই না, এটা তে প্রান সংশয়ের কোনো আহ tension নেই সেসব কিছু নয় madam, যদিও একটু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় madam।

হ্যাঁ madam এ~ এইসব কথা আপনি কেন বলছেন? অ্যাঁ এরকম কিছু নয় madam, এরকম কিছু ভাববেন না আপনি, একদম নিশ্চিন্ত থাকুন madam।

আহ কিয়া~ হ্যাঁ আপনি এটা lifecare থেকেই বলছেন আমি কী করে বিশ্বাস করবো? হ্যাঁ madam এটা আমাদের lifecare এর number আহ মানে আপনি website এ check করতে পারেন, আমাদের এটা আহ valid number আপনি check করে নিন একবার। দাঁড়ান দেখছি।

হ্যাঁ এটা check করো তো, আহ হ্যাঁ কীভাবে করে? আচ্ছা আচ্ছা। আহ উম হ্যাঁ আমার তো এই দেখুন আহ দুবার হাত ভেঙে গেছিলো, আর একবার পাতে crack হয়েছিলো, তো operation সেরম হয়নি নাকে একটা হয়েছিলো, আর কানে একবার একটা ফোঁড়া হয়ে একটা বড় সমস্যা হয়ে গেছিলো। আর liver এর একটু সমস্যা আছে, আর। তো madam আপনি এইযে আপনার যা যা সমস্যা হয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনি doctor দেখিয়েছেন right? মানে এইযে আহ ছোটো

ছোটো না বড় সমস্যাও আছে সব সমাধান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না madam সেগুলোর আহ prescriptions গুলো আপনার কাছে আছে তো ডক~ মানে doctor

আহ না ma'am এ~ এগুলো না আপনাকে actually আমাদের যে official mail ID আছে সেটা তে mail করতে হবে

আহ আচ্ছা ম্যা~ madam আপনার আশেপাশে কেউ নেই মানে আপনার বাড়িতে family বা কেউ যে আপনার করে দিতে পারে আপনার হয়ে? আহ দেখতে হবে। আর ma'am দেখুন আপনি যদি online এ একান্তই না করতে পারেন তাহলে ma'am আপনাকে আমাদের আহ lifecare এ আহ এসে আমাদের আহ এখানে এসে আপনাকে জমা করতে

হ্যাঁ madam সেইজন্যেই আমি আপনাকে বললাম যে আপনি আহ পারলে online এ email করে দিন কাউকে

প্রচুর ঝ্যামেলা দেখছি দাঁড়ান।

হ্যাঁ madam মানে কী হ্যাঁ ঝামেলা? তো ঝামেলা গুলো মেটান।

reports গুলো তো আমাদের দরকার ডাক্তার কে আহ আমাদের,

দিয়ে দেবোনা operation করতে যাবো যখন দিয়ে দেবো, দেখে নেবেন দেখে বলবেন করবো কি করবোনা? আহ দেখুন madam আপনাকে তো date দেওয়া হয়েছে দুদিন পর তাইনা আপনাকে দুদিন পর doctor আসতে বলেছেন,

সকালে দেখে নিয়ে বলে দেবেন ঠিক আছে কিনা, operation করে দেবেন।

দরকারি না. উনি বাকি রা দরকারি আমি অদরকারি তা তো না?

আমি সেটাই বলছি আপনি শুনুন আমার কথাটা, তো উনি তো অনেক operation করেন এবার operation করার আগে ma'am ওনাকে অনেক কিছু check করতে হয় আমাদেরকে এই history টা check করতে হয় সব patient এর জন্য তাইনা? তো ma'am তার জন্য তো একটু সময় তো লাগে আমাদের check করতে যে আহ মানে কারোর কোনো problem আছে কিনা বা কোনো complications আছে কিনা right madam? তো সেইজন্য আমরা দু'দিন আগে থেকে কাস্ট~ মানে patient দের inform করি যাতে আমরা documents টা হাতে পাই,

থেকে আমরা inform করে দি যাতে কোনো অসুবিধে না হয়। তাইনা!

অনেক সমস্যা, হাতে সমস্যা, পায়ে সমস্যা, liver এ সমস্যা, চোখে সমস্যা, কানে সমস্যা। recently নাক নিয়ে ভুগছি ,দাঁত নিয়ে ভুগছি।

আর heart এর check up টা এখনও হয়নি, কী জানি ওটায় কী আছে? হ্যাঁ madam কোনো অসুবিধা নেই আপনি এখানে lifecare এ

গোটা জীবনে সমস্যা আপনি বলছেন কোনো অসুবিধা নেই। ma'am আপনি বললেন আপনার heart এ অসুবিধা হচ্ছে আপনি সেটা এখনও ডাক্তার

বলিনি অসুবিধা হচ্ছে, আমি বললাম ওইটাই শুধু বাকি আছে যেটা আমি জানিনা অসুবিধা আছে না নেই। হ্যাঁ সেটাই বললাম ma'am আপনাকে আপনি এসে check up করিয়ে নিতে পারবেন,

আমি check up করে এটারও কোনো অসুবিধা খুঁজে পাই? উম ma'am আমি আপনাকে সেটা বলিনি আপনি ভুল বুঝছেন কথাটা check up

না আহ দেখুন madam I'm sorry যে আপনার যদি কোনো কথায় খারাপ লেগে থাকে, actually madam আমি এটা বলতে চাইছি,

okay madam I'm sorry ma'am দেখুন আহ আমাদের এগুলো তো procedure টা complete করতে হবে, মানে doctor কে এগুলো send করতেই হবে ma'am আমাদের না সেইজন্য আমি আপনাকে বলছিলাম যে

আহ ma'am আপনার operation টার জন্য আপনার documents গুলো আমাদেরকে পাঠাতে হবে ma'am তো সেটা আপনি

mail করে পাঠিয়ে দিন যদি আপনি আসতে না পারেন,

আহ মানে মে~ mail করার তো সেরম কেউ নেই।